যেই রোডের উপরে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং একটি বাড়ির ছাদের দুটি ট্যাংক দেখা যাচ্ছে এবং পাশেই কারেন্টের ট্রান্সফরমা রয়েছে।

এটা একটা সেতু বা ব্রিজ - এর ছবি । যেখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে এবং আকাশটাকে খুব সুন্দর দেখাচ্ছে নীল --

মতো জায়গায় একজন ব্যক্তি ছাতার তলায় একটা চেয়ার নিয়ে বসে আছে সামনেই রয়েছে একটা জলের বোতল পেছনে রয়েছে কয়েকটা তালের গাছ।